এটা হলদু কালার এর মাঠ হচ্ছে একটা সবুজ জামা পরে একটা ছেলে--

আর পাশে এই পাশে বাড়ি ওপরে ছা-আদ মা শীতলার মন্দির--

সবুজ দোকানটা হচ্ছে ব্যাট বল এবং গিফ--

পরনে সাদা জামা জিন্স -এর প্যান্ট আর একটা মাক্স মুখেে দেওয়া আছে। লাল গেঞ্জি কালো প্যান্ট ।

গায়ে হচ্ছে শার্ট পেছন ফিরে দাঁড়িয়ে আছে জামা--

জিন্স -এর প্যান্ট । একজন হাসছে তার হচ্ছে গায়ে সাদা শার্ট আর জিন্স -এর প্যান্ট এক--

সবুজ কালার -এর জামা আর হাফ প্যান্ট বিভিন্ন রকমের --

পরনে হচ্ছে জামা আর জিন্স এর প্যান্ট । লোকটার পরনে হ--

হুম হুম কত লোক দাঁড়িয়ে আছে তাদের পড়নে হচ্ছে বেলুন দিয়েছে সাজিয়েছে।

পাশে হচ্ছে ওপরে বাড়ি আছে যা বাড়ির কালার হচ্ছে হলদু।

এখানে চারটে মেয়ে নাচছে উপরে পাখা চলছে ছাদওয়ালা ঘর।

হ্যাঁ বিভিন্ন কালার এর সাদা কালার হচ্ছে গোলাপি বেগুনি কালো হলদু ।

মাঝখান দিয়ে সরু রাস্তা আছে হ্যাঁ ওপরে হচ্ছে ছাদওলা।

আচ্ছা এটা হচ্ছে দোকান ওপরে হচ্ছে লাইন লাগানো ছাদওলা ওপরে বাক্স পেটি আছে।